আর তো বহুত জল দেখা যাচ্চে ।

আর এখানে একটি ফ্যান রয়েচে একটি লাইটও রহেচে।

কমলা কালারের বোর্ড আছে ইন্ডিয়ান ওয়েল লেখা আছে।

পাঁচজন লোকও দেখা যাচ্ছে এখানে একটা চার্জার বোর্ডও আছে।

একজনার পায়ের মধ্যে জুতা আসে।

আ বহুগুলা সামানও দেখা যাচ্ছে এখানে।

আর আপনার রয়েছে ইস্ত্রি রয়েছে।

আর সুন্দর সুন্দর লাইটগুলাও রয়েছে এখানে।

একানে কী দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একটি গোরে একটা উদ্বোধনী হায়োজন করা হয়েছে।

তার ওপরে লেখা রয়েছে ডিপস অফ পোস্ট ইন্ডিয়া ।

আর দেখা যাচ্ছে আপনার একটা গর দেখা যাচ্ছে।

একানে বহুগুলা সাইকেল দেখা যা--

আর গাছগুলাও দেখা যাচ্ছে ও সাইটে সাইটে দিয়ে আর খুব সুন্দর আসমানটা দেখা যাচ্ছে।

মদ রয়েছে একটা কুরচিও রয়েছে সেখানে।

আঃ বহুগুলা খাটনও আছে এখানে মদের বহু বোতল আছে।

আস এখানে ভারতের ঝান্ডাও রয়েছে।

উম এখানে রেল আইয়ে দাঁড়িয়ে যায় এখানে মালগাড়ি দেখা যাচ্ছে।

আর এখানে একটা তার বা কী নিয়েছে রশি লাগছে আমার কাছে।

পাহাড় কাটিয়ে এই রাস্তাটা বানিয়েছেন আর বহু মাটি দেখা যাচ্ছে দু'ধারে মাটিটা কাটিয়েছে।

পুদিনার তেল এইসব রহেচে ।

মোবাইল হাতে দি দি দ পাক দরিয়ে আর দুই তিনজন পিচে আসে তারাও জিম ওয়ার্কআউট করছে।

এখানে একটি ট্যাটকার দেখা যাচ্ছে বহুগুলা লোকও দেখা যাচ্ছে এখানে।

বহুগুলা ঘাসও রয়েছে সবুজ কালারের।

বহু ফার্মহা্-আ এখানে রয়েছে গোরুগুলা।

এই মেশিনটার মধ্যে একটা লোক খাড়িয়ে দাঁড়িয়ে মেশিনটা চাল-চা চালাচ্ছেন।

লাইটও জ্বলসে একজন পড়িয়ে যাচ্ছেন।

ইস্কুটি আছে একটা বড়ো টাকও আছে এই টাকের কালারটা সাদা।

সালাড আপনার কিরা দেখা যাচ্ছে।